এখানে দুটো ছেলে গুহার মধ্যে ঢুকে ছুবি তুলছে এবং পাথরটা উপরে আহ পাথরের নিচে এবং পাথরটা উপরে আছে এবং পাথরের উপরে একজন ছবি তুলছে তিনি বুট পরে ছবি তুলছে আর একজন হাত আঙ্গুল দেখিয়ে ছবি তুলছে ।

এটা একটা ফুলের মার্কেট । এই ফুলের মার্কেটে এখানে অনেকেই ফুল বিক্রি করছেন কেউ দেবদারু গাছের পাতা বিক্রি করছেন অ-অনেক গাছের পাতা বিক্রি করছে ফুল বিক্রি করছে সূর্যমুখী।

এবং সামনে একটি বড় বাড়ি সবুজ কালারের বালুরঘাট স্টেশন ।